আমরা দেখতে পাচ্ছি কিছু লোকজন--

এখানে আমরা একটি রাস্তা দেখতে পাচ্ছি এবং রাস্তার--

এবং রাস্তার পাশে একটি কারেন্ট -এর খুঁটি দেখা --

এখানে আমরা একটি উম চায়ের দোকান দেখতে পাচ্ছি ।

জলের বোতল-ও রাখা আছে।